যে একটা difficult সময় চলছে and I want you to fight and I want যে তুই যাতে বেরিয়ে আসতে পারিস। I can use this one get through. wright? so get through a situation means to pass Difficult time or period. তাহলে আমি এখানে বোঝাতে চাইছি, আমি চাই যাতে তুই এই সময়টার থেকে বেরিয়ে আয়। next example দেখো, the little boy is giving something mysterious. What is he getting upto? What is he getting upto? বলে তো? এখানে getting upto এর মানে কি? আমি জিনিসটা একটু তোমাদের বোঝাচ্ছি, আমি এই sentence টা অনেক জায়গায় শুনেছি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 Is a character like that তো যখন মিস্টার বিন কিছু দুস্টু দুস্টু কাজ করে বা যখন মিস্টার বিনকে ছেড়ে একটু সন্দেহ হয় যে মিস্টার বিন কি করতে চলেছে? আবার কিছু বদমাইশি করছে না তো? বা আবার কিছু গোলমাল করছে না তো? তো তখম মিস~ মিসেস বিকট বলে হম What is he getting upto? what is he getting upto? তার মানে হচ্ছে, কি বাজে কাজ করতে চলেছে আবার? so yes এই sentence টায়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 কেউ mysterious something কিছু করে and তোমার মনে প্রশ্ন জাগে, আবার কি করবে? কেমন আছো, কি খবর, কি চলছে, কোথায় আছো? হায়, হায়, বোম্বেতে আছো বিগ বস দেখছো, বিগ বসে ঢোকেনি কেনো? তোমাকে তো বিগ বসে ঢুকে গেলেই তো ভালো হত হয় atleast, ওই তিন-চার মাস বা যতই দিন তুমি থাকতে, আমরা সবাই একটু ভালো করে বেঁচে থাকতাম না, এখন তো যখন তখন ভয় লাগে, কখন তখন এই আমাদের বাড়িতে ঢুকে আসবে, চলে আসবে, অন্তত ওই তখন আমরা sure থাকতাম যে, হ্য়াঁ, এ ওইখানে আছে, আমাদের আর বিরক্ত করবে না আমাদের মাথা খারাপ হবে না হ্য়াঁ, হ্য়াঁ, হ্য়াঁ, হ্যাঁ, বলো,

সত্য়ি কথা বোলো যে, বলল যে এর উহ মানুষ গুলোদের চায়, জন্তু-জানোয়ার কে চায় না, সেই জন্য় তোমার বারণ করে দিলো, তাইতো? সেটি তো সত্য়ি কথা শুনলেই একদম ক্ষেপে যায়, হ্য়াঁ,

সেটা দেখো, ওল্টোতে আমি ওদেরকেই support করব, তুমি যে কোটি টাকা টা চাইলে হ্য়াঁ, সে তো ঠিকি কি বলল, দশ পয়সার লোক কে কোটি টাকা দেবে কেন কেও? ওটা তো ঠিকি,

সত্য়ি কথা বলতে লজ্জা? সেটাও আবার কি কথা? একি?

Item নম্বর হতে, আমার তো, টাকা পেলে আমার ক্ষতি কি আছে? আমি তহ করব কেন করব না? টাকা দাও, হ্য়াঁ, হ্য়াঁ, কেন? কমল হাসান পুরো cinema করেছে something, তখন? সে তহ করেছে? তো তখন, হ্য়াঁ, তো, আমার মতো কি নেই? আমার মতো sexy মানুষ? sexy মানুষ বললে? বাহ্! হ্য়াঁ, একদম ঠিকই বলেছ, একদম হ্য়াঁ, আমার মতো sexy মানুষ।

কিপ্টে মানুষ কেন কি কিপ্টামি করতাম? তহ ওইটাকে কিপ্টে বলে না, ওইটাকে কিপ্টে বলে না কিপ্টে কাকে বলে সেইটা তো তুমি তো কিপ্টের মানেটাই জানোনা,

যেটা তহ পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, তুমার তো ওই অবস্থা। ওইটাই তো, ওরা তো ওটার জন্য় টাকা পাচ্ছে তো, ক্ষতি কি আছে? আমি! না, কোন বই-টই দেখিনি, দেখার plan আছে last তহ অনেকদিন হয়ে গেলো দেখেছিলাম, ওইটা ওই যে, কি ফ্রেডি টা দেখেছিলাম ফ্রেডি, ফ্রেডি- এফ আর ই ডি ডি ওয়াই, ওই ইংরেজী নাম তো তুমার মাথায় ডুকবে না হ্য়াঁ.

তিনটে নাম বল, ভদ্র বইয়ের, বাংলা না, তিনটে তার মানে তুই কিছুই জানিস না সত্য়ি কথা ওইটাই, বেরিয়ে গেছে,

আমি তহ শুনতে চাইছি, সেই জন্য়ই তো বলছি তাহলে ঠিক আছে তুই পাঁচটা বল না কোনো চাপ নেই পাঁচটা ভদ্র ছবির নাম বল সঙ্গে সঙ্গে, একদম fast fast, rapid fire বল,

বল্লপুরের রূপকথাটা আমি পঞ্চাশ দিন থেকে শুনে যাচ্ছি, ওইটা বলে লাভ নেই। আর ওইটা বই, কি বলে, technically ভদ্র বই এর মধ্যে আসেনা। চল, বলো, এইটা একটা bonus দিলাম, হ্যাঁ বলো, আচ্ছা, আর পাওলি দাম, সৌমিত্র চ্যাটার্জি আর পাওলি দাম, সেইটা তো?

হ্যাঁ, প্রাক্তনের তহ ওই scence টা কি সুন্দর, আসলা ঘুর ঘুর করতা হাই তোমারা মশা ইধারমে আতা হায়, ই, কেনো? এইখানে সাবিত্রী চ্যাটার্জি বলছে না? আমাদের ভরত দেব কে, ও scence, যে, তুম লোগ কিয়া করতা হায়, এ AC ইতনা ঠান্ডা বারতা হায়, AC ক কমতা নেহি হায়, এইসা, সারাক্ষণ ও আরশোলা ঘুর ঘুর করতা হায়, হ্যাঁ, ভরত দেব, বললাম তহ, ভরত দেব, বললাম তো, এই নিয়ে চার বার বললাম ওর নামটা। তোর কানটাও গেছে। তোর কানটাও গেছে। ভরত দেব। হ্যাঁ। ভরত দেব আছে, তারপরে মানাও আছে, তারপরে ওই যে কি শাহজাহান, আছে,

বলরাম পাণ্ডে, পাণ্ডে,

তুই যদি প্রসেনজিৎ এর character টা করিস, তাহলে তুই lesbian হবি কি করে? আচ্ছা, সেটা তহ তুই আছিস, সেটা নিয়ে আমাদের তহ কোনো চাপ নেই, ওইটা তো এমনি তেই legal আছে, তো আমরা ওটাতে আর কি আর বলব, তহ এটা তোর personal ch~choice. তোর কি ভালো লাগে, সেটা তোর নিজের ইচ্ছা। তুই একটা মহিলার সাথে করবি, কি একটা মানুষের সাথে করবি, কি একটা ছাগল, পাগল, কুকুর, হ্যাঁ যার সাথে করিস। হ্যাঁ। বেলা শেষে, বেলা শেষ নয়, বেলা শেষে, অন্তত নামটা তহও ঠিক করে বল, ওই মহিলার নামটা কি? বেলা শেষেতে যে আছে। তা মহিলার নামটা কি?

বললাম তো, স্বাতীলেখা, ওই আমি তুমার ওই কষ্টটা কমিয়ে দিলাম, তুমি আবার ওই লেপটপ খুলবে, তারপরে গুগলাবে, গুগলাতে গুগলাতে তুমি নিজেই গুগলে যাবে, ওইসব কষ্ট টা আমি ওই করে দিলাম তোমার । হ্যাঁ, অনিন্দা চ্যাটার্জি, হ্যাঁ হম

স্বাতীলেখার কিন্ত হিন্দিটা খুব ভালো, জানিস?

বানারসের মেয়ে, কার নয়, বানারস, বারানসি। তোর মতো আতেল বাঙ্গালী নয়,

হম কিচ্ছু জানে না। বাস এমনি পাঠিয়ে দিয়েছে তোকে, উহ হ্যাঁ, ঠিকি তো বললাম,

গুত্র তে তো নাইজেল ছিল। নাইজেল, নাইজেল, ছেলেটার নাম জানিস্ না? গোত্রতে কে ছিল, অভিনয় করছে, তাহলে কি সিনেমা দেখিস? তুই কি বলছিস? তুই ওই পাগলু-টাগলুই দেখছিস এখ্ন গুগল খুলে বলছিস, যে সিনেমার নাম ধরে ধরে বলছিস, তাইতো? হ্যাঁ, ধরে নিয়ে ছি, চোরটা, চুট্টামি করছিস? হ্যাঁ। তোর এই চোর -চুট্টামির অভ্যেসটা গেলো না। স্কুলেও তহ এইভাবেই pass হয়েছিলিস। টুকে-টুকে টুকে-টুকে চোতা করে করে। আমি তহ perfectly perfect আছি, জানিস না? আমি তহ perfectly perfect আছি, জানিস না হ্যাঁ. বাংলায়, বাঙ্গালীরাদের সাথে তো এভাবেই বলতে হবে না? তুই তো ওরকমই আতেল বাঙ্গালী, perfect বললে বুঝতে পারবি না, ওই ভাবেই বলতে perfect, sir কে sir, কোনদিন তোরা sir বলতে পে রেছো? চল এবার রাখছি, আমার আর তোর সাথে কথা বলতে ভাল লাগছে না। তোর মতন জোছর মহিলার সাথে। হ্যাঁ? ভালো থাকিস, রাখছি,

hello হ্যাঁ, এখনকার এই সময়ের আবহাওয়া টা দেখেছো? বড্ডো বাজে। এই আবহাওয়াটা এত খারাপ না, এই ঠান্ডা এই গরম। দিনের বেলা গরম লাগছে, রাতের বেলা ঠান্ডা লাগছে। আবহাওয়া টা যেন মানুষের শরীল খারাপ প্রচন্ড হচ্ছে। আর এই আবহাওয়ার জন্যই এখন নতুন একটা virus ছড়াচ্ছে। adeno virus বলে virus যেই ভাইরাসটা, বাচ্চাদের উপর attack করছে বেশি। বড়দেরও করছে কিন্তু বড়দের control ক্ষমতা আছে বলে বড়দের ওপর ওত effect ফেলতে পারছে না। কিন্তু বাচ্চাদের তো আর অত control ক্ষমতা নেই, সেই কারণে বাচ্চাদের উপর effect করছে। দু বছরের নিচের বাচ্চাদের বেশি problem হচ্ছে। অনেক বাচ্চা তো মারাও গিয়েছে জন্য । আর জন্য দায়ী হলো এই আবহাওয়াটাই। virus তো বলে আবহাওয়ার জন্যই তৈরি হয়। এক রকম আবহাওয়া মানুষের শরীরে- সেই আবহাওয়াটা যখনই change হয়, তখনই হয়। আর এখন আকাশে তো বৃষ্টিও নেই। এরকম কখনো ঠান্ডা পড়ছে, কখনো গরম পরছে। এই দিনের বেলা রোদ্দুরের প্রচন্ড তেজ। বাইরে বের হলে রোদ্দুরে গা জ্বালা করছে। মানে এত বিচ্ছিরি আবহাওয়া! মানে সারাটি মানুষ অনেক কাজ আছে বাচ্চাদের নিয়ে অনেক কাজ করতে যেতে হয়। আর সেই বাচ্চাদের বাইরে নিয়ে যেতে গিয়েই সেই virus টা attack করছে।

হলে তখন হচ্ছে সেই মুহূর্তে মুখে mask না পরে বাচ্চাদের সাথে কথা বলা উচিত না। তারপরে এখন বাচ্চাদের এত গালে চুম্বন করা উচিত না। কারণ বাচ্চা তো নিজের বাচ্চা, শরীর খারাপ হলে নিজেদেরও খারাপ লাগে। সেই কারণে সবসময়ই বাচ্চাদের একটু control করে চলা উচিত। কে কত করছে সে সব সবার বেশির ভাগ guardian ই ওই নিজের মতোই চলার চেষ্টা করে। বাচ্চাদের সহ্য ক্ষমতা কিংবা বাচ্চাদের সমন্ধে না অতটা বোঝার চেষ্টা করে। তার ওপর একটু যদি আকাশ আবহাওয়াটা ঠিক থাক হতো, যদি এক আবহাওয়া একটানা থাকতো সকালে, দুপুরে, রাত্রে। গরম তো গরমই।

দুপুরে আহ গরম, রাত্রে বিকালে ঠান্ডা বা সকালে ঠান্ডা দুপুরে গরম আবার রাত্রে ঠান্ডা, এই mixing আবহাওয়ায় মানুষের শরীর খারাপ অত্যাধিক হচ্ছে। কি আর করা যায় এই আবহাওয়ার উপর বেশ করেই মানুষকে চলতে হবে তারপরে মানুষের তো কাজ করে খেতেই হবে। ঘরেতো আর বসে থাকলে হবে না। সেই কারণে যতই শরীর খারাপ হোক যতই রোগ ছাড়া তাকে ভয় না পেয়ে গ্রাহ্য না করে নিজের কাজটা করাই ভালো। কাজ না করলে সংসার চালানো যাবে কি না ঠিক করে! আর এখন সময়ের যা অবস্থা চাকরি বাকরি ও সেরকম নেই। income এর লাইন ও খুব কম। সেটা এই আবহাওয়ায় এখনতো এই নিয়েই চলতে হয়। আর এখনকার আবহাওয়ার এরকমই অবস্থা, চাষীদের ওপর বহুত pressure পরে। চাষীদের যখন বৃষ্টি দরকার তখন আবহাওয়া সাথ দেয় না তখন বৃষ্টি হচ্ছে না আবার যখন বৃষ্টির দরকার নেই তখন এমন বৃষ্টি হয়- চাষীদের বেশি মার খেয়ে যায়। মানে সব সময় আবহাওয়াটা ঠিকঠাক সাধ দিচ্ছে না মানুষকে সব সময়। আর বেশিরভাগ একের পর এক চাষীদের উপরে আবহাওয়া change হচ্ছে মানুষের শরীর খারাপ হচ্ছে কিন্তু চাষীদের problem টা বেশিই হয়। আবহাওয়া দপ্তর ঠিকঠাক খবর আবহাওয়া দপ্তরের মারফত অনেক কিছুই জানা যেতে পারে। যেমন- ঝড় বা এমন একটা খবর দেয় যে তার গতিবেগ শুনলেই ভয় লাগে বেশি। কি আর করা যাবে! আবহাওয়া এইসব নিয়ে চলতে হবে মানুষকে। অনেক মানুষের ক্ষতি হবে, কি আর করা যাবে। আবহাওয়ার বিরুদ্ধে বা প্রকৃতির বিরুদ্ধে তো যুদ্ধ করার ক্ষমতা মানুষের নেই। যেরকমই হোক না কেন তার উপর দিয়ে মানুষকে চলতে হবে। তারপর যদি গরমের সময় যদি আকাশে একটু মেঘ হয় একটু বৃষ্টি হয়, তাহলে তো মানুষের ভালোই। কিন্তু গরমকালে এমন গরম দেবে- যে মানুষ একদম অসহ্যত হয়ে যাবে তখন stroke বেশি করবে, শরীর খারাপ বেশি করবে। সেখানটায় মানুষের যেমন বৃষ্টি বেশি পড়লে শরীর খারাপ করে শিক্ষাটাই মানুষের শিখায় কারণ শিক্ষা দিয়ে তো মানুষ একটু আরাম করে থাকতে পারে। আর গরমকালে সবকিছুতে একটা সেই কারণে গরমকালে-

আর বর্ষাকাল ঠিক আছে। বর্ষাকালে একটু রাস্তাঘাটে চলাচলের অসুবিধা হয় কিন্তু বর্ষাকাল টা ঠিক আছে। নিম্নচাপ পড়লে তখন একটু অসুবিধা হয়, নিম্নচাপ পড়লে একটানা বৃষ্টি হয় তখন মানুষের বেরোনো বা সবকিছুতে problem হয় সেই কারণে আবার বর্ষাকালে বন্যার পরিমাণটা বেশি হয় জল বেশি বৃষ্টি বেশি হলে জল বেড়ে যাবে, তখনই বন্যার প্রকপ শুরু হয়। আর বন্যা, বন্যা হওয়ায় প্রচুর মানুষের ক্ষতি হয়। গরিব মানুষরা প্রায় অসহায় হয়ে যায়। তাদের না থাকে থাকার জায়গা তার সাথে মানুষের সাথে আবার অনেক গৃহপালিত পশু থাকে, গরু ছাগল মুরগি তাদের দ্বারাও তাদের নিয়েও সমস্যা পোহাই। নিজেদের জীবন বাঁচাবে না ওদের বাঁচাবে! বা গরুদের কোথায় রাখবে কোথায় নিজেরা থাকতে পারছে না, কিন্তু গরুদের দেখতে হবে। সেই কারণে আবহাওয়া মানুষের যদি ঠিকঠাক সাথ দেয়- তাহলে মানুষ অনেক কিছু করতে পারে। এটা তো প্রকৃতির ব্যাপার সবকিছু সম্ভব হয়ে ওঠে কে যেন হয়ে আছে এখন তো আকাশের জানিনা আবহওয়া যদি change হয় আচমকা বৃষ্টি শুরু তার ওপর আবহাওয়াটা এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু সব সময় তো এই ঠান্ডা ঠান্ডা ভাব থাকে না। কালকে আবার গতকাল গরম ছিল দিনের বেলাটা। রাতে আবার ঠান্ডা ছিল। আজকে আবার দিনের বেলাটা দেখছি হালকা ঠান্ডা আছে। রাতের আবহাওয়া আবার কি হবে! আর আগামীকালের আবহাওয়াও আবার কি হবে সেটাও জানি না। সব থেকে আবহাওয়ারটা আজ এই শরৎকালে শরৎকালে আবহাওয়া টা ঠিকঠাক থাকে। শীতকালের আবহাওয়াটা মানুষ

শরীর খারাপ বেশি হবে sun strock হবে অনেক কিছু problem হবে এই গরম কাল টাই মানুষের problem গায়ে প্রচুর rash ওঠে

তারপরে গরমকালেই মানুষ শরীর গরমটাই বেশি হয়ে যায় কারণ dehydration টা বেশি হয় জল খাওয়াটা কম হয়ে যায় । অনেক problem হয়। সেইজন্যে গরমকালে সবসময় উচিত বেশি পরিমাণে জল খাওয়া। শরীরটাকে একটু জল বেশি দিতে হবে তাহলে শরীরটা ভালো থাকবে। শরীরটা ঠান্ডা থাকবে। জল বেশি না খেলেই গরমকালে problem হবে। dehydration হয়েই মানুষের problem বেড়ে যাবে। সেই কারণে আবহাওয়ার সাথে তাল মিলিয়ে মানুষের চলতে হবে। আবহাওয়া তো সবসময় ঠিকঠাক যাবে না। কারণ আবহাওয়া প্রকৃতির জিনিস ওকে change ও করা যায় না। সেই জন্য আবহাওয়া সাথেই তাল মিলিয়েই মানুষের চলতে হবে। ওকে আবহাওয়া সাথে যুদ্ধ করেই মানুষকে বেঁচে থাকতে হবে। বাচ্চাদেরকে একটু immunity বাড়াতে হবে যাতে আবহাওয়ার সাথে change হয়ে আবহাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারে। তাহলে বাচ্চাদেরও শরীর খারাপ কম হবে। বাচ্চাদেরও problem টা কম হবে। কারন বেশি problem তো বাচ্চাদেরই হয়না । সেই কারণে বাচ্চাদের সবসময় চেষ্টা করতে হবে আবহাওয়ার সাথে তাল মিলিয়ে সবকিছু ঠিকঠাক রাখার।

এই বসে আছি দেখুন আহ দাদা সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনার দিকে না ও সবার সব জায়গাই ইউরিয়ার supply টা এখন কম রয়েছে আহ এমনি কিছু major problem নেই small problem আছে যে আহ ইউরিয়ার consumption টা একটু বেশি রয়ে হয়ে আছে আমাদের হম ও ইউরিয়ার বেশি consumption হয়তো আর কি হয় যে এখনো farming এর অবস্থা টা একটু খারাপ রয়েছে হম তাই জন্যেই আরো after covid একটু ঝামেলা ছিল তো কিছু কিছু আমাদের factory আছে যার মধ্যে ইউড়িয়া হচ্ছে তৈরী হয় ওর মধ্যে ওই Factory তে একটু problem হয়েছিল আর other wise কোনো এরকম problem নেই তাই জন্যে ইউরিয়াটা একটু চেপে চেপে চালাছে চালাতে হচ্ছে আর goverment ও বলেছে যে ওই ইউরিয়াটা আহ একটু limit এ চালাতে হয়

ইউরিয়ার supply টা এখন normal হয়ে যাবে দাদা tension নেবেন না কারণ আহ production টা চলছে সব জায়গা কিন্তু একটা জিনিস মনে রাখুন যে আহ যেখানে আপনি চাষ করছেন try করুন যে আহ organic আহ একটু করবেন মানে চেষ্টা করলে ভালো হবে হ্যাঁ ইউরিয়া ছাড়া আপনি সবথেকে আহ easy হলো যে গরুর সার হয় না গরুর সার যাকে গোবর বলা হয় ওইটা আপনাকে ছেঁড় মানে দিতে হবে spread করতে হবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওইটা যদি আপনি ভালো করে ছড়াবেন তাহলে ওইটাই আপনার ইউরিয়ার উম অল্প কাজ তা করে দেয়

হ্যাঁ ওইটা তো সমস্যা আছে

ওর supplement আছে অনেক জিনিস আছে ওর supplement আপনি গরুর সার টা দিয়ে ঠিক আছে তার পরে আপনি আহ একটু একটা ইয়ে আছে

আপনারা কি বলা হয় আহ নামটা ও ভুলে যাচ্ছি আহ হবেন না আমি নামটাই ভুলে যাচ্ছি কারণ অনেক সময় হয়ে গেছে তো ওই সব জিনিস টি use হয়না অনেক পুরোনো জিনিস তো সব উম দিলে এটা কাজ করে একটা liquid আছে আপনি আপনাকে নামতা বলে দেব ওই টা কে জলে মিশিয়ে গরুর গোবর এর সাথে একটু দিতে হবে যেহেতু ওইটা ইউরিয়ার একটু কাজ করে দেবে কিন্তু ওর মধ্যে আহ যে production টা হয় না সেটা অল্প হয় মানে যে রকম ইউরিয়া production টা দেয় ওরকম ও দিতে পারে না কারণ ওইটা তো একটা মানে কি বলবো substitute আছে না তাই জন্যে কিছু দেখুন আপনারা সবকিছু ঠিক আছে ইউরিয়া supply টাও normal হয়ে যাবে কিছু দিনের মধ্যে আহ ততক্ষন একটু

হ্যাঁ ইউরিয়ার জায়গায় একটু পটাশটা দিতে পারেন পটাশটা পটাশের মাত্রাটা একটু কম করে দিতে হবে, কারণ ওইটা গরম জিনিস তো জ্বালিয়ে দেবে হম ওইটাই তো ঝামেলা আপনি যদি কোনো কোন যে কোনো ওষুধ আপনি কম দিলে সেটার মানে হবে না আর বেশি দিলে পুড়িয়ে দেবে

আপনি mark~ market এ আপনি কোথাও পাবেন না আপনি সব জিনিস এইসব জিনিসটা পাবেন শুধু মাত্র সরকারি বীজ ভাণ্ডারে আপনি যান ওখানে কারণ দেখুন যতক্ষণ মানে যত মানে আমি জানি সব area তে পাঠানো হয়ে গেছে আপনার কাছে যদি নেই তাহলে এক থেকে দু দিন লাগবে এর থেকে বেশি লাগবে না এর guarantee আমি নিচ্ছি আপনি এক থেকে দু দিনের মধ্যে আপনি ওই পেয়ে যাবেন

আর যদি আহ আমিতো বলবো যে আপনি এই একসাথে দু তিনটে জিনিস লাগান তাহলে আপনার ভালো হবে, আপনার ইউরিয়ার consumption টা কম পরে যাবে আলুর সঙ্গে সরষে লাগান আলুর সঙ্গে মোটর লাগান আলুর সঙ্গে গাজর লাগান আলুর সঙ্গে তোমার আহ একটু চানা লাগান ছোলা ছোলা কিন্তু সবথেকে বেশি আমি বলবো যে আলুর আলুর সাথে একটু মূলো সরষে আর আহ কি বলে ওটাকে কুবি কুবি হ্যাঁ yes কবি এইসব জিনিসটাকে লাগান কারণ দেখুন এই এইসব জিনিস হচ্ছে সবার আহ যে ইয়ে থাকে না root root

Capacity থাকে ওটাকে বাড়ায় আসলে একটা এক রকমের সবজি তৈরী করবেনতো তাহলে কি হয় যে মাটির যে ক্ষমতা থাকে না ওটা reduced হয় কিন্তু আপনি যখন multiple Farming করবেন তখন কি হয় যে ওর ওর যে capacity টা থাকে না ও বেড়ে যায় ঠিক আছে ওই আপনি যদি সবসময় multiple farming করবেন না দেখবেন আপনার ইউরিয়ার বেশি দরকার পড়বে না without ইউরিয়াও ওইটা নিজের কাজ করে নেবে যত নাইট্রোজেন দরকার আছে soil এ মানে মাটিতে ওর নিজের উম গাছ থেকে তৈরি করে নেবে